এখানটায় যে আমরা দেখতে পাচ্ছি এখানটায় একটা পিছনে বড়ো বিল্ডিং আছে আর একারে বিল্ডিং এর মতোই লাগছে।

আ - পিছনটায় বলতে গেলে কি বলে ওটা কে একটা বড়ো গাছ আছে - এ ।

এবং এটা একটা ঘরের মধ্যে বা কিছুর মধ্যেই আছে।